c ++ এ constructors এবং destructors এর tutorial আপনাদের স্বাগত
এখানে শিখব
constructors কন্সট্রাকটরসের ধরন
destructors এটি আমরা উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1110
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
কন্সট্রাকটরসের ভূমিকা দিয়ে শুরু করি
এটি member ফাংশন
এর class নেমের it একই name রয়েছে
constructors ভ্যালু return করে না
object তৈরী হলে এটি নিজে কল করা হয়
কন্সট্রাকটরসের ধরন হল
parameterized constructors
copy কন্সট্রাকটরস এবং default কন্সট্রাকটরস
এখন destructors যাই
এটি memory ডিএলোকেট করে
object ধ্বংস হলে এটি কল করে
destructor arguments নেয় no এবং return types দেয় no
এখন এগুলির উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে code লিখেছি আমি এটি খুলবো
আমাদের ফাইলের নাম cons hyphen dest dot cpp
এখানে constructor ব্যবহার করে দুটি সংখ্যা যোগফল নিরূপণ করব
code ব্যাখ্যা করি
iostream হিসাবে এটি header file
std namespace ব্যবহার করেছি
এখানে addition class রয়েছে a এবং b integer ভ্যারিয়েবল
এটি addition class private মেম্বর
এখানে এটি public specifier
তারপর addition কন্সট্রাকটর রয়েছে
কন্সট্রাকটরের class নেমের মত একই name রয়েছে
এখানে দুটি arguements passed করেছি
এখন destructor সংজ্ঞায়িত করেছি
তাই tilde tilde চিহ্ন for for destructors name লিখি
এটি add হিসাবে public ফাংশন
এটি a এবং b এর সমষ্টি ফেরৎ দেয়
এখানে scope রেজল্যুশন operator ব্যবহার করে অ্যাক্সেস করি
a এবং b হল private members
এখানে x এবং y ব্যবহার করি
তারপর destructor অ্যাক্সেস করি
এখানে print করি memory deallocation
এটি আমাদের main ফাংশন
এখন addition class obj object তৈরী করি
arguments রূপে 3 এবং 4 pass করি
3 x এ এবং 4 y এ সংরক্ষিত হবে
অর্থাৎ a এর মান হল 3 এবং b এর মান হল 4
arguments সহ কন্সট্রাকটরকে প্যারামিটারাজড constructor বলে
এটি প্যারামিটারাজড constructor
এখানে obj object ব্যবহার করে add ফাংশন call করি
sum print করি
এটি return statement
এখন program execute করি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
compile করতে লিখুন g ++ space cons hyphen dest dot cpp spaceo space cons
enter টিপুন
লিখুন dot slash cons
enter টিপুন
প্রদর্শিত output হল
sum is 7 এবং memory deallocation
এখন ডিফল্ট কন্সট্রাকটরসের উদাহরণ দেখি
program ফিরে আসি
আমি ইতিমধ্যে code লিখেছি
আমাদের file name default dot cpp
constructor class ঘোষিত না হলে
compiler class জন্য ডিফল্ট constructor অনুমান করে
code ব্যাখ্যা করি
iostream হিসাবে এটি header file
আমরা std namespace ব্যবহার করেছি
subtraction class রয়েছে
a এবং b public হিসাবে ঘোষিত হয়েছে
এখানে sub ফাংশন রয়েছে
দুটি arguments int a এবং int b passed করেছি
এটি a এবং b এর বিয়োগফল ফেরৎ দেয়
এটি হল ডিফল্ট constructor
এখানে আমরা scope রেজল্যুশন operator ব্যবহার করে অ্যাক্সেস করি
এটি main ফাংশন
এখানে x নামে একটি ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করেছি
এখানে subtraction class object s তৈরী করি
এখানে sub ফাংশন call করা হয়
দুটি arguments 8 এবং 4 pass করি
ফলাফল x ভ্যারিয়েবল সংরক্ষিত হয়েছে
এখন এখানে পার্থক্য print করি
এটি return statement
এখন program execute করি
terminal ফিরে আসি
লিখুন g ++ space default dot cpp spaceo space def
enter টিপুন লিখুন dot slash def
enter টিপুন
প্রদর্শিত output হল
difference is 4
program ফিরে যাই
এখানে আমরা ফাংশন arguments passed করেছি
আগের উদাহরণে অবজেক্টের মধ্যে arguments passed করেছি
এখানে object ব্যবহার করে passed করেছি
এখন slides ফিরে যাই
সংক্ষেপে এখানে শিখেছি
constructor যেমন: addition
প্যারামিটারাজড constructor যেমন: addition obj 34
destructor যেমন: ~ addition
ডিফল্ট constructor যেমন: subtraction
এখন division named class তৈরী করুন
class জন্য constructor তৈরী করুন
divide ফাংশন তৈরী করুন যা দুটি সংখ্যা বিভাজিত করে
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি